ছবিটিতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা বা এ_টি_এম দেখানো হয়েছে।

সাইনবোর্ডটির রং লাল এবং সাদা।

ছবিটিতে একটি বাস ডিপো বা পার্কিং এলাকা লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি বাস সারিবদ্ধভাবে পার্ক করা রয়েছে।

দূরে একটি মানুষ দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি স্কুলের দৃশ্য দেখা যাচ্ছে।

জাগাটির মিডিলে একটি রেলিং রয়েছে।

ঘরটিতে বিভিন্ন মেশিন রয়েছে যেগুলিতে এক্সারসাইজ করা হয়।

রাস্তাটির পাশে একটি দুই তালা বাড়ি রয়েছে।

রাস্তাটির মধ্যে একটি টোটো চলছে।

ছবিটিতে একটি রেস্টরেন্ট এর দৃশ্য লক্ষ করা যাচ্ছে।

দেওয়ালে কতগুলি বেলুন রয়েছে।

সামনে একটি মটোরসাইকেল দেখা যাচ্ছে।

দোকানটির নাম গোদরেজ এন্টোরিয়ো ।

চারিপাশে প্রচুর সবুজ গাছ রয়েছে।

ছাউনির মাঝে মাঝে পিলার রয়েছে।

ছবিটিতে একটি পেট্রোল পাম্প লক্ষ্য করা যাচ্ছে।

পেট্রোল পাম্পটির মধ্যে একটি সাদা গাড়ি আছে।

বাড়িটির নীচের তলার রং নীল ও ওপরের তলার রঙ সাদা।

ছবিটিতে একটি ঘর লক্ষ্য করা যাচ্ছে।

শেলফগুলির গায়ে কাগজের মধ্যে কিছু ল্যাখা আছে।

ট্রেনটির ওপর রেইলওয়ে ফুটওভার ব্রিজ রয়েছে।

ছবিটিতে বিশাল জনতার সমাবেশ দেখা যাচ্ছে।

দূরে বিশাল বড়ো ছাউনি তৈরি করা হয়েছে।

বোর্ডে লেখা আছে আয়ুর্ভেদা এন্ড পঞ্চকর্মা সেন্ট্রি ।

বোর্ডটির মধ্যে অ্যাড্রেস ও কন্টাক্ট নাম্বার দেওয়া আছে।

ছবিটিতে একটি বেকারী শপ দেখা যাচ্ছে।